ঘরে অনেকগুলো লাইট জ্বলছে কতোকগুলো মুরগি খাঁচার বাইরে ঘুরে বেড়াচ্ছে।

পাশে একটি কালো রঙের ফ্রিজ রাখা আছে সামনে রাস্তা --

একটি সাদা রঙের গাড়ি। গাড়ির দরজাগুলো খোলা রয়েছে।

কেউ দাঁড়িয়ে আছে কেউ ছবি তুলছে । একজন --